এখানে বিভিন্ন ক্লিনিক ডেন্টাল ক্লিনিক দাঁতের--

পাহাড়ে লোকেসন ধরে মনে হচ্ছে দু পাশে খুব সুন্দর পাহাড় মাঝখান দিয়ে নদী দেখা যাচ্ছে চারপাশে--

স্ক্রু বল্টু টল্টু বা সাইকেল -এ বাইক -এ গাড়িতে লাগানোর কোন নাট টাটের মত--

এটি কোনো ফরেস্ট -এর ফোটোগ্রাফ লাগছে ।

বিভিন্ন ধরনের গাড়ি সারাই করে থাকে এখানে।